সেখানে লোকজন ঠাকুর দেখতে এসেছে।

এই চিত্রে আমি দেখতে পাচ্ছি কিছু দিনমজুরে মিস্ত্রি রাসমিস্ত্রি রাসমিস্ত্রির কাজে ঢালাই এর কাজে লেগে পড়েছে।

দোকানে একটি লাআল জামা পরা দোকানদার রয়েছেহাতে তার টাকা রয়েছে এবং অনেক ফল রয়েছে।

এই চিত্রে আমি ইউনিয়ন ব্যাঙ্ক -এর পোস্টার দেখতে পা--